এটি একটি সেলুন যেখানে অনেক লোক চুল কাটতে এসেছে এখানে সামনে ছবিও দেওয়া রয়েছে।

এখানে অনেক গাছপালা রয়েছে উপরে সারা আকাশ জুড়ে গাছে ভর্তি।

ওখানে নীল সাদা বর্ডার দেওয়া

এবং এদিকে রিক্সা বা কিছু হ্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার--

সামনে একটি বড় ঝাউ গাছ রয়েছে তার নিচ দিয়ে ছোট ছোট সবুজ গাছ রয়েছে দূরে অনেক মানুষ পিছনে রাজবাড়ি।

অনেক যন্ত্রপাতি পড়ে রয়েছে নীচে।

এটি এস_টি সার্ভিস পাবলিক স্কুল এটি একটি স্কুল ।

একটি বড় পুকুর মনে হচ্ছে চারিদিক দিয়ে পার রয়েছে পুকুরটির।

তার ধারে কিছু বিজ্ঞাপন লাগানো রয়েছে দেওয়ালে।

বাড়িটির নাম দাস ভবন। সামনে জুতা রয়েছে চেয়ার রয়েছে বাড়িটির ভেতরে ।

এই গির্জাটির সামনে এবং উপরে অনেক ছবি চিত্র আর্ট করা রয়েছে বাড়িটির মধ্যে।

দুইটি চিয়ার রয়েছে এবং তার জিনিসপত্র রয়েছে।

টেবিলের উপরে ল্যাপটপ এবং কলম রয়েছে।

বড়ো তিনতলা বিল্ডিং কোনো স্কুল বা কারও বাড়িও হতে পারে উপরে।

যার মধ্যে অনেকগুলি জানলা দরজা রয়েছে।

এখানে দেয়াল রয়েছে চার দিক ঘেরা এবং গাছপালা রয়েছে।

এটি একটি সি_এফ_সি ক্যাফে ।

বই পড়াশুনার আঠা পেন্সিল সমস্ত--

এখানে লোকটি সেলফি তুলেছে দেখে মনে হচ্ছে ছবি তুলেছে নিজের।

এখানে সামনে দুই লিখা আছে দুই নাম্বার হলকা কিছু উপরে একটি ফ্যান আছে সাদা কালারের ।

এটি একটি খেলার মাঠ চারদিগে অনেক গাছপালা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে।

অনেক মানুষ যাত্রী ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে।

এটি কোনো চিড়িয়াখানা বা জু দেখে মনে হচ্ছে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে এখানে।

এটি একটি ফোনের দোকান এখানে নানা ধরনের ফোন আছে।

এগুলি ছোট-ছোট বৈদ্য পাখি একটি খাঁচার মধ্যে রয়েছে অনেকগুলো বৈদ্য পাখি দেখতে দেখা যাচ্ছে।

ধান টাইপের যেখানে একটি লোক এখানে বস্তা নিয়ে যা--

এবং সামনেটা টাইলস দিয়ে কাজ করা।